এক ধরনের ওষুধ নিয়ে আসে যে ওষুধ গাছে দিলে তোমার গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত পুরোপুরি আম হবে বুঝছো

সন ওই অষুধের bad effect ও আছে বুঝছো ওই গুলি চার পাঁচ বছর আম দেওয়ার পর কেটে ফেলতে হয় ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা

আম দিবে তোমাকে একদম মানে পাতার মতো আম হবে গাছে বুঝছো কিন্তু নষ্ট হয়ে যায় ও জানা নাই আমার তাহলে তো ইটা তাহলে

ছিল না আমি যখন শুনছি নিয়ে আসার চীন~ চিন্তা করছিলাম যে আম গাছের পরই শুনলাম যে না আমগাছ বেশি দিন আমরা তো ব্যবসা করি না যে আমাদের চারপাশটা বাগান আছে একটা

ওই আর দুইটা বাগান রয়ে গেল ওই বাগানে আবার নতুন করে গাছ লাগাইলাম আমরা তো ধরো ছোট একটা বাগান করছি নিজেদের খাওয়ার জন্য

family member রা খায় ভাই বোন মানে যা যা আছে এখন আমাদের এখন আমাদের পক্ষে সম্ভব নয় এটা হচ্ছে আমের ব্যবসায়ীদের সম্ভব যাদের সাত আটটা আম, আমের বাগান আছে এক বছরে একটা বাগান নষ্ট করে দিল আর বাগান গুলি তিন চার বছর চলল এইভাবে একটা কাটা পড়বে একটা থাকবে একটা কাটা পড়বে চার পাঁচটা থাকবে তাদের জন্য এই ওষুধটা খুব খুব ভালোএটা India থেকে আসে নাকি ওষুধটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ইটা India থেকেই কি নিয়ে আসতে হয় না এখানেই আসে এ মানে এখানেই পাওয়া

থেকেই আ চাপায়ে পাওয়া যায় সম্ভবত এটা India থেকেইআসে ওষুধটা

এই এ পাঁচ দস বিঘা জমি নিয়ে lease নিয়ে যদি আমরা তিন চার বছর lease নিয়ে যদি করা যায় তাহলে এইটা কি

না কলমের গাছে তো তোমার এক দুই বছর তোমার কলমের গাছটাকে একটু বড় হইতে দিতে হবে তারপর হচ্ছে গিয়ে ওই মোটামুটি পাঁচ বছরের জন্য lease নেওয়ার একটা ব্যবস্থা করা যাইতে পারে, পাঁচ ছয় বছর বুঝছো

ও আচ্ছা আচ্ছা, তবে আমাদের একটা জমি ছিল aunty বুঝছেন যে এক এক লোক ওই আমাদের জমির lease নিয়ে ছিল ওই মেহগনির নার্সারি করেছিল মেহগনি নার্সারি ও করে এতটাই লাভ হয়েছে পরে সে হচ্ছে rice mill দিচ্ছে ও ওই জমির যে লাভের টাকা হয়েছে সেটা দিয়েছে rice mill করছে rice mill করে আজকের সে মোটামুটি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেসে তবে কৃষির বেবো~ বিষয়টা হচ্ছে এখন বর্তমানে অ্যাঁ আগে ভালো ছিল এখন বর্তমানে এটার আসলে খুব খারাপ অবস্থা হয়ে দাঁড়াচ্ছে আরকি

প্রচুর কীটনাশকের দাম প্রচুর, diesel এর দাম প্রচুর তোমার যে মাটির নিচ থেকে পানি উঠাবা diesel ছাড়া উঠাবা কিভাবে তা এত প্রচুর প্রচুর প্রচুর প্রচুর দাম দিয়ে তুমি এত কৃষিবাদ করার পর তোমার

উম আসলে aunty মানে এই বিষয় টা তাহলে আমাদের আসলে কি করা উচিত মানে আমরা কোন দিকে যাব না

কৃষকের চা~ চার্ক্রী বাড়ি না পারতাসি ক্রিশিকের তাহলে আমাদের কি করা উচিত aunty বলুন তো ওই যে কি বলবো ওই যে মানে কি অ্যাঁ এটাকে কি বলে ওই যে

আবাদ করব, এইত aunty তাই না?

হচ্ছে গিয়ে চেষ্টা করতে হবে হচ্ছে কীটনাশক মানে কি তোমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেস~ চেষ্টা করতে হবে প্রাকৃতিক সাতটা use করার যা গানটি আপনার কথা শুনে খুব ভালো লাগলো aunty অনেক মুগ্ধ হলাম, তো ঠিক আছে aunty আবার একদিন কোনদিন কথা হবে aunty

back ground noise Hello দিদি Hello Hello

হ্যাঁ কেমন আছিস? আরে তুই কতদিন পর office ফোন করলি ,তুই কেমন আছিস বল?

আমি এইতো চলে যাচ্ছে ঠিকঠাক মাসি মেসো ঠিক আছে? হ্যাঁ মা বাবা ঠিকই আছে, তোর মা বাবা ভালো আছে? হ্যাঁ রে সবাই ভালোই আছে। তোর office কেমন যাচ্ছে আমার office চলছে ঠিকঠাক মতো কিন্তু গরমে প্রতিদিন যেতে হচ্ছে ওটাই একটু সমস্যা

পড়াশুনা কেমন চলছে? আমার পড়াশুনা এই চলছে ভালোই এই তো কয়দিন আগে first semester এর পরীক্ষাটা হলো এখন second semester এর তোর পড়াশুনাটা শুরু করলাম‌ ওএত তাড়াতাড়ি পরীক্ষা হয়ে গেলো নাকি ? হ্যাঁ তাড়াতাড়ি হলো দশ দিন ধরে মোটামুটি দশ দিন ধরে মোটামুটি পরীক্ষাটা হলো আমার পরিক্ষা ভালই হয়েছে কিন্তু ওই ধর একটা sub একটা বিষয় আছে microeconomics বলে ওটা একটু খারাপ হয়েছে ওই জন্য একটু মনখারাপ অরে মন খারাপ করিস না এখন ভালো ভাবে পর পরবর্তী ওই subject টা ভালো ভাবে number পাস ওটা আবার third sem এ আছে ওহ তাহলে তো অনেকটা সময় পাবি হ্যাঁ তারপর এই second sem এ পরীক্ষা শেষ হলো এই first sem এর পরীক্ষা শেষ হলো second sem শুরু হচ্ছে আবার পড়াশোনার পরীক্ষা চাপ তোর সঙ্গে দেখাও হচ্ছে না। হ্যাঁ আমিও তাই ভাবছিলাম যে তুই অনেকদিন আমাদের বাড়ি আসিসনি গল্প টল্পোকরিসনি একসাথে আমাদের একসাথে রান্নাও করা হয়নি

কি যা গরম পড়েছে কি যাবো বলতো সত্যিই তাই আমাদের আবার ছুটি দিয়েদিলো তো কালকে দিয়ে একসপ্তাহ হ্যাঁ সেটাইতো শুনলাম খুব আনন্দ বল হ্যাঁ আনন্দ কি ঘরে বসে বসে গ গরম খেতে হাওয়া খেতে হবে কেন college এ কি পুরো AC করা না তবুও একটু খানি মানে ওখানে তোর ground floor এর আমরা কাজ করি তো ওখানে ঠান্ডা থাকে মানে তবুও AC এর মতো তো না আর না একটু ঠান্ডা থাকে ওই AC তো না AC তো তোর principal এর room এ আছে principal এ principal এর room এ ঢুকতে দেয় আমাদের সেটাই পয়লা বৈশাখ কেমন গেলোরে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ গরমে ঘর থেকে বের হয়নি ইস কোথায় যাসনি মিষ্টি ফিষ্টি নিসনি কোথা থেকে না ঘর থেকে আর বেরহয়নি ঘরেই ছিলাম সারাদিন তুই কোথায় বের হোসনি না আমি কোথায় যায়নি আমার এমনি শরীর খারাপ আমি যাবো কোথায়

এখন ঠিকঠাক থাক তুই কারণ ঠান্ডা লাগলে হবে হ্যাঁ এদিকে ভাই এরাও তো same বাবারও একটু একটু হালকা করে হালকা লেগেছে আমি কাকে বলছি আমি নিজেওই fridge থেকে জল বার করে খাই এটা তো স্বাভাবিক যা গরম পড়েছে College থেকে এসে স্নান ফান না করলে তো আর হয়না মাসি ওই fridge এ তেল রাখাটা বন্ধ করেছে ওটা শীতকালে চলতো না বলে রাখতো রে মাসির মাথায় তো উদঘট ভর্তি এসব ভুলভাল মাসিকে বলিস না মাসি দেখবি তোকে পিঠাবে তারপর তুই বল ঘুরতে ফুরতে যাচ্ছিস না এই গরমে

চল তাহলে একদিনকে একটু ঘুরে আসি সে চল তোকে তো বললাম একটু খানি পরীক্ষা না আর কি যেতে চাইছিলাম আরকি হ্যাঁ তো আবার পরীক্ষা কবে কিছু জানিস না কিছু বলেনি এখনো সে তো তোর second sem July lang:EngSeptemberlang:Eng এরকম জানি না তখন একটু ভালো থাকবে তখন একটু বর্ষাকাল

গরমে প্রত্যেক দিন যেতাম তোর metro করে নামতাম আর ওপরে আবার ওঠো বিরক্তিকর লাগে তুই এখান থেকে metro করে যাস না বাসে যাস না যেখানে তার মানে পরীক্ষা ফেলেছিলো

ও করতে আবার কতক্ষন লাগতো এই তো যতীন দাস park

ওখান দিয়ে গিয়ে তাড়াতাড়ি করে তোর দশটা দশটার দিকে পরীক্ষা শুরু সাড়ে নয়টার দিকে পৌঁছে যেতে হতো সেই চার তলায় উঠতে হতো। হ্যাঁ ও অনেক বড়ো college আমার পরীক্ষার seat পড়েছিল তোর কোন year এ ছিল আমার হ্যাঁ first year এ ছিল আর কি বলি

হ্যাঁ বাহ আচ্ছা commerce এ কেমন লাগছে সব জিনিস পত্র কোনো জিনিসই ভালো লাগছে না সত্যি কথা এইটা যা বা বা কেন উফফ তোর ওই খালি journal sheet অনুযায়ী balance sheet মিলাতে হয় balance sheet না মিললে তো Accountancy তে ওই পুরো নম্বরটি টাই মার গেলো মানে তুই কি বলতে চাইছিস যে একটু ঝামেলাও আছে সেই সব stream এই ঝামেলা আছে আমাদের টায় আমি এই তোর balance টানতে টানতেই জীবন চলে যাবে হুম হুম আচ্ছা কটা মোট subject আছে তোর বিষয়ের কথা আর বলিসনা এই ছয়খানা যে semester করে ভেঙে দিয়েছে ওটার মধ্যে আমাকে মোট ছাব্বিশখানা subject করতে হবে এত গুলো

কেন কেন এরম কেন বলছিস তুই ছাব্বিশ খানা মানে বুঝতে পারছিস ছখানা semester এ সবে আমি first semester এ ছয়টা ছখানা বিষয়তো complete করলাম হ্যাঁ তার মধ্যে ছিল তোর একটা compulsory subject ছিল বাংলা ওদিকে তোর micro economics microeconomics, statistics, business law, business management আর তো ওই accountancy honours paper টা আবার second sem তোর ছখানায় আছে cost and management ওটা হচ্ছে এখন honours paper এখন তারপর এইদিকে EVNS আছে ওদিকে তোর ecommerce and আহ business management আছে আবার তোর human resource management আহ ভাব মানে একটা এইটুকু commerce এ এতখানি subject

এখনো ছখানা করবো এই semester এ তুই চালিয়ে যা তুই আমার আর চালিয়ে যা বলিস না তুই তুই এত অবাক হচ্ছিস কেন তোর কটা ছিল আমার এতগুলো ছিল না তা বলে আমার তো year অনুযায়ী পরীক্ষা ছিলো তো first year এ আবার আহ compulsory তোদের যেরকম একটা আমাদের compulsory ছিল দুটো বাংলা আর english তারপর honours paper একটা একটা করে তারপর আবার general paper ছিল সেগুলো আবার একটা একটা তারপর আবার second year এ honours আছে দুটো দুটো paper হয়ে গেলো আর ওই দিকে general যে subject গুলো ছিলো সেই subject গুলোতে আবার দুটো দুটো paper আহ বাংলা আর english টা কেটে গেলো শেষ first year এই ওটা খতম আর third year এ গিয়ে শুধু honours paper ছিল আটটা

EVNS টা আমারও এই sem এ আছে আর EVNS এ আমাদের যেহেতু কম ক্লাস হতো সেহেতু EVNS এর attendance দেওয়াটা খুব জরুরি ছিল আমাদের তো Routine এ মত করে দিয়েছে প্রত্যেক দিন পাঁচটা করে ক্লাস honours এর না সব কটা সব subject এরই তোর প্রতিদিন ধর আমি তোর আগের sem এর কথা বলছি economics ধর ধর সোমবার আমি

তার মধ্যে honours এর দুটো ক্লাস এরকম এরকম বাহ আচ্ছা একটা কথা বল honours এর কতো মানে কতক্ষন ধরে ক্লাস হয়

এই দু তিনটে করে ক্লাস থাকে একই subject এর কেমন লাগে তুই ভাবি আচ্ছা তুই আমাদেরটা শোন একটা sub মানে আমাদের যখন honours ক্লাস হতো তখন দুঘন্টা পর পর একই teacher একই paper নিয়ে কথা বলতো আর সেই speed এ ঊনি notes দিতেন আর সেরকম হিসেবে আমাদেরকে লিখতে হতো ভাবতে পারছিল আর আমাদের আর বলিসনা room change করে দিয়েছে তার মধ্যে তার মানে black board টা মানে উঠিয়ে দিয়েছে